ছবিটিতে আমি একটি উদ্যান দেখতে পাচ্ছি। উদ্যানটি বেশ সুন্দর করে সাজানো হয়েছে। উদ্যানে বিভিন্ন রকমের গাছের ঘনঘটা।

ছবিটিতে আমি একটি পাহাড়ি এলাকা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে পাথরগুলি কেটে রাস্তা বানানো হয়েছে সেই রাস্তা ঢালুভাবে নিজের দিকে নেমে গেছে।

এখানে আমি একটি উদ্যান দেখতে পাচ্ছিউদ্যানটি আকারে বেশ বড়। উদ্যানটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে উদ্যানটির প্রবেশ দারে লোহার তৈরি বেড়ি দেওয়া আছে ।